এইখানে একটা রাস্তা দেখা যাচ্ছে।

ওপরে সাইনবোর্ডে কিছু লেখা আসে ইংলিশ দিয়ে।

পিছনে অনেকগুলো বড় বড় কাঠ দেখতে পাচ্ছি।

পিছনে দুইটা কার রয়েছে যার কালার হলো সাদা কালার সামনে একটা কার রয়েছে ব্লু কলার -এর।

দোকানের ওপরে দেওয়ালটা সাদা কালারের দেখা যাচ্ছে।

অনেকগুলো বেলুন ও ঝুলে রয়েছে লাল ও সাদা কালার এর বেলুন ঝুলে রয়েছে।